এবং একটি ভাঙ্গা টেবিল ফ্যান এটি দেইখে আমরা বুঝতে পারসি যে এখানে উনি এই জিনিসপত্র ঠিক করিতেসে।

এই ছবিটির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে এটি একটি উদ্যান।

এই ছবিটির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে এটি একটি পথযাত্রা।

রেলি দেওয়া হচ্ছে সম্ভবত কোন একজন মহান মানুষের জন্ম বার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেলি দেয়া হচ্ছে।

এই সবিটির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে এখানে একটি পাখি রয়েসে এটি একটি বিরল প্রজাতির পাখি।

সম্ভবত এটি একটি ময়ূর পকসি।

এবং গেইটের মো গেইটের ওপরে একটি একটি মূর্তিও রয়েসে এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি মন্দিরের গে--

এটি একটি ফার্মেসি এই ফার্মেসীর নাম হচ্ছে হেলথ প্লাস সামনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের নাম-র-রাক লেখা রয়েছে।

ঘরের সামনে কিছু পোস্টার লাগানো রয়েছে।

এবং নীচেও সাইকেল রাখা রয়েছে অনেক ধরনের সাইকেল ।

এবং কোন মানুষজন আমরা দেখতে পারসিনা।

এই সবিটি দেখে বুঝা যাচ্ছে যে সম্ভবত এটি একটি বাগান অথবা এটি একটি পার্ক ।

এই ছবিটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে বেশ কয়েকটি দুকান রয়েসে ।

কারণ সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে যে সেবা কম্পিউটার ।

এখানে সব ধরনের ফটো জেরক্স প্রিন্ট স্ক্যান ল্যামিনেশন ইত্যাদি এসব করানো হ--

এই পড়ানডালের মধ্যে বিভিন্ন প্রকারের আমরা লাইটিং দেখতে পাচ্ছি।

এখানে একটিভ দোকান দেখতে পারছি যার সামনে অনেক বস্তা লবণ রাখা রয়েসে।

এখানে সামোনে আমরা পাহাড় দেখতে পাচ্ছি এবং উপরে নীল আকাশ।

এবং একটি নদীও দেখতে পারছি আমরা।

এই সবিটির দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে এটি একটি গাড়ি মডিফিকেশনের দোকান।

তাতে রয়েসে বাইকের হেলমেট বাইকের কিছু জিনিসপত্র।

এবং গাড়িতে লাগানোর বহু অনেক কিছু জিনিস পত্র দেখতে পারছি।

এই সাইনবোর্ডের মইধ্যে গোভটোভ মা গোভটোভ আসাম লেখা রয়েসে এটি দেখে বুঝা যাচ্ছে যে এটি একটি ঐতিহাসিক স্থান।

পিছনে কিছু কোলড্রিংকস রাখা আম রাখা আমরা দেখতে পারছি।

কারণ এখানে আমরা বেশ কিসু ফল দেখতে পারছি।

সবিটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি ধর্মীয় স্থান।